এটায় রয়াল প্যালেস ল্যাখা আছে।

দোকানটিতে অনেক রকমের জিনিস রয়েছে।

মাঠের পাশে চার্টে পরিবহন সংস্থা ল্যাখা রয়েছে।

জঙ্গলের দূরে অনেক লোক জন বসে আছে।

জিম ঘরে একটি লোক ব্যায়াম করছে।

লোকটি নীল রঙের জামা পরে আছে।

এখানে একটা রুমে কয়েকজন বসে আছেন।

দাঁড়িয়ে থাকা একজনের হাতে কিছু বই আছে।

বাড়িটির সামোনে একটা-আ সাইকেল রাখা--

ঘরটিতে দেওয়ালে একটা ফটো লাগানো আছে।

সামোনে একটা বক্স রাখা রয়েছে।

সামোনে বসার জন্য অনেক চেয়ার রাখা আছে।

এটা একটা মটোর গ্যারেজ ।

গুহার বাইরেও কিছু লোক বসে আছেন।

একটি জলের বোতল আছে।

ঘরটি থেকে দূরে অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে।

রাস্তার ধারে একটা জঙ্গল রয়েছে।

একটা গোলাপি প্লাস্টিক -এর গামলা আছে।

এটা একটা দোকান।

সেন্টার টির পোস্টার এ গরিমা ডায়াগনস্টিক সেন্টার লেখা রয়েছে।

গাছগুলো-ওর নীচে-এ ফুলে-এর টব রাখা-আ আছে।